মনে ঽয় অনেকগুলো মানুষ আছে প্যান্ডেল এর বাইরে দাঁড়িয়ে।

ওই দোকানের ওপরে লেখা আছে--

নদীর মাঝখান দিয়ে দিয়ে একটা ব্রিজ গেছে।

আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিতে--

যে ছবিতে একটা বড়ো সুইমিং পুল আছে।

আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি।

যে ছবিতে একটা পুরো দোকান আছে ।

ছে একটা ল্যাম্প পোস্ট আছে অনেকগুলো বাইক আছে।

ছোট্ট ঘরের আশেপাশে অনেকগুলো বাইক আছে আর--

যে ছবিতে একটা গ্যারেজ আছে দুটো গাড়ি আছে।

আর কারখানার আশেপাশে একটা বড়ো মাঠ আছে ।

আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিতে--

গাজরের পিকচার আছে আঁকা দেওয়ালে-এ--

আর গাছের নিচে একটা বসার সিট আছে।

যে ছবিতে স্বামী বিবেকানন্দ বসে আছে ।

আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিতে--

আশেপাশে অনেকগুলো বড়ো বড়ো পাথর আছে।

আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ--

যে ছবিতে একটা বড়ো বিল্ডিং আছে।